এখানে অনেক কিছুই পাওয়া যায়।

আর সাইডে দেওয়া আছে একটা মন্দিরের ফটো ।

এটা আমার খুব ফেভারিট রেস্টুরেন্ট এটার আম্বিয়েন্সটা দেখে দেখে তো আমি অবশ্যই বুঝতে পারলাম যে এটা রেস্টুরেন্টের ফটো যেখানে--

এটা হয়তো একটা ঝর্ণার মতো লাগছে যেখানে অনেকগুলি ছেলেরা--

দোকানটার মধ্যে একটা মালা ঝোলানো আছে ওইটা দেখা যাচ্ছে।

এবং একটি বাটি আছে উম কিন্তু ঘরটা পুরো শূন্য কোনো লোক নেই লোক দেখা যাচ্ছে না।

কারো কারো ড্রেস নীল কালার আবার কারো কারো ড্রেস স্কুল কোডের ড্রেস দেখা যাচ্ছে।

পেট্রোলের বিভিন্ন মেশিনগুলি আছে কিন্তু এখানে কোনো লোকজন দেখতে পাচ্ছি না রাস্তাঘাটও প্রায় খালিই দেখা যাচ্ছে।

এটা দেখা যাচ্ছে হোটেল রাজ প্যালেস যেখানে এ_সি নন এ_সি রুম ।

এটা দেখে ঠিক বোঝা যাচ্ছে না যে কি হতে পারে।

একজন মেইন যে সবাইকে শেখাচ্ছে এবং বাকি সব ছেলেরা দাঁড়িয়ে আছে কারো কারো টুপি মাথায় লাগানো কারো কারো টুপি আবার হাতে।

বাইরে দেখা যাচ্ছে একটা ছেলে বাইক নিয়ে কোথায় যেন যাচ্ছে।

অ্যা চারাগাছ দেখা যাচ্ছে এখান--

ওই ফলের দোকান থেকে ফল কিনছে।

তারপর মিকচার মেশিন দেখা যাচ্ছে পিছে মাইক্রোওভেনের ফটো মাইক্রোওভেন না এটা ঠিক।

ছোট মুদির দোকান যেখানে চিপস দেখা যাচ্ছে একটা ফ্রিজ দেখা যাচ্ছে জলের বোতল দেখা যাচ্ছে কালো হিট লাল হিট দেখা যাচ্ছে নেসক্যাফে কফির প্যাকেট বিটানিয়া --

কেকের প্যাকেট সোয়াবিনের প্যাকেট দেখা যাচ্ছে এবং একজন লোক যে এগুলি বিক্রি করে--